আবার এইপাশে মানুষ আছে ওপাশে কিছু বাড়ি বাড়ি আছে রেলিং করা সেখানে কিছু মানুষ আছে ।রেলিং এর বাইরে গাছ আছে। গাছগুলো দেখতেও সুন্দর ।

রাস্তা রাস্তাতে গাড়ি চলাচল করছে ।সেখানে লেখা রয়েছে গৌড় মহাবিদ্যালয় ।

ঐটা হচ্ছে-এ ইস্টেশন এর মতো লাগছে। ট্রেন এর স্টেশন ।ওল্ড মানকার লেখা আছে টাইম দেখাচ্ছে মানুষ আছে সেপাশে রেল লাইন রাস্তা আছে রেল লাইন এ-এ রেল গাড়ি আছে ।

এই দোকানেও অনেক মানুষ আছে।

ফুলের দোকান কি সুন্দর ফুলের মালা সুন্দর ফুলের মালা টাঙানো আছে দোকানগুলোতে ।সেই দোকানগুলোতে মানুষ আছে মানুষ আবার দাঁড়িয়ে আছে। বসেও আছে মানুষ গুলো ।লাইট জ্বলছে দোকান গুলোতে ।